আর মাঝখানের দিকে দুটো বক্স ও দেখা যাচ্ছে। সাইড এর দিকেও কয়েকটা --

একটা মটোরসাইকেল দেখা যাচ্ছে। আর বাদিকে একটা রিক্সা দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখা যাচ্ছেকিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা সম্ভবত ছবি তুলছে আর ডানদিকে একটি গাড়ি আর পিছনে দেখা যাচ্ছে একটাবস সার্ভিস বলে একটা বিল্ডিং আছে।